বিল্ডিংটির ভিতরে যাওয়ার জন্য কতগুলো সাদা কালারের সিঁড়ি দেখতে পাচ্ছি।

এই মঞ্চটির নীচে আমরা কতগুলো ইলেকট্রিক বোর্ড ও তার দেখতে পাচ্ছি।

ভিতরে কিছু বসার সিট দেখা যাচ্ছে।

সাদা লাল সবুজ কালারের কিছু টব দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

পাশে একটা নীল কালারের বোর্ড রাখা আছে আমরা একটা কালো কালারের বালটি দেখছি।

আমারা এখানে হলুদ কালার এর তিনটে শাটার দেখতে পাচ্ছি।

ছবিতে আমরা একটা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি।

অনেক রকম লাইট দেখতে পাচ্ছি।